ও বা বা তাহলে তো অনেক চাপ পরে যাচ্ছে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 ওর চিন্তা কর না ঠিকই আছে হয়ে যাবে আমরা যাব আমি আছি তো বাজারটাজার করে নেব সবকিছু হয়ে যাবে

বাজারটা আমার মনে হয় কলকাতাতে থেকে করা ভালো বুঝলে হম ঠিকই বলেছিস তাহলে এক কাজ করবো একদিন সকাল সকাল না হলে ভোরের দিক করে বেরিয়ে যাব তোকে আমাকে এখন থেকে train এ করে চলে যাব দিয়ে ওখানে বড় বাজারে নামবো নেমে ওখানে বাজারটাজার করে নেব আর বেনারসিটা আর যেগুলো পাঞ্জাবী আছে ও গুলো ভাবছি তোর প্রিয়গোপাল থেকে নেব শুনেছি নাকি প্রিয়গোপালের খুব সুন্দর সুন্দর বেনারসি collection আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি তো ধরো শাড়িটাড়ি কিনতে তোমার তো খুব ভালো একটা idea আছে তুমি না হয় সেই শাড়িটাড়িগুলো দেখে নিয় আর আমি তো তার মধ্যে আছি কিন্তু ব্যাপারটা হোচ্ছে এদিকে একটাবার জেনে নিতে হবে হ্যাঁ তুই আচ্ছা এক কাজ করবো দিদিকে বলব যে তুই ফাঁকা থাকিস তাহলে একবার এক ফাঁকে আমাদের সাথে এসে তোর বেনারসিটা পছন্দ করে নিলেই হয় হ্যাঁ সেটা হয় আর না হলে এক কাজ করতে হবে আমাদের দেখতে হবে দিদির পরীক্ষাটা কখন শেষ হচ্ছে বুঝেছ

হ্যাঁ তাহলে এক কাজ করবো ওই মানে বাজারটাও করা হবে ঠিক বাজার করে এক সঙ্গে ফিরে চলে আসবে হ্যাঁ হ্যাঁ তুমি তুমি চিন্তা কর না আর ব্যাপারটা

আচ্ছা আমি বলছিলাম যে বেনারসি যে নেব তো কি রঙের নিলে ভালো হয় বলত দেখ বেনারসি আমাদের দিদি তো ধরো খুব একদম ফর্সা

একটু তোমার cheri color cheri color type এর সেইটা হ্যাঁ তুই ঠিকই বলেছিস ওই কিন্তু রংটা কিন্তু খুব সুন্দর দিদির গায়ে যাবে হ্যাঁ তো ওই রংটাই নিতে হবে তাহলে কি হয় দিদির মানে খুব মানাবে গায়ে বেশ তাই করবো আমরা ওই রং দুটো choose করে রাখলাম এবার দিদি নিজে design গুলো দেখে নেবে কেমন কি design এর নিতে চাইবে কি না হ্যাঁ সেটাই বরঞ্চ ভালো হয় ও পছন্দ করে নিলে আমাদেরও চিন্তা থাকবে না আচ্ছা দিদির তো কথা হলো বেনারসি তো কেনা হচ্ছে ওই রঙ্গেরই নেব ভাবছি একটা কাজ করলে হয় আমি শুনেছি নাকি যে ওই যে দোকানে যে কর্মচারীরা থাকে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 আহ হ্যাঁ আমিও শুনেছি যে বড় বড় mall এ হলো বা বড় বড় যেকোন ভালো কাপড়ের দোকান হয়েছে তো সেগুলোতে কি হয় যারা দোকানের staff হয় তারা নাকি একটা বার আহ try করে দেখিয়ে দেয় যে হ্যাঁ খুব যাদের ভালো লাগবে পছন্দও হবে যেমন যেটা তাদের ইচ্ছা সেটা তারা করবে একদমই আর তাহলে বেনারসিটা হয়ে গেল তো আমরা কি পরবো তুই কি নিবি ভাবছিস বিয়েতে তুই কি পরবি আমি তো ভাবছি বিয়ের দিনকে তোমার শাড়ি পরবো ব্যস্ আরকি আর বৌভাতে বৌভাতে যেতে হবে ওরা তো ছাড়বে না কিছুতেই বৌভাতে তাহলে ভাবছি একটা gown পরবো বুঝেছ তাহলে তুই আমি matching করে নেব হ্যাঁ একই gown পরবা দুজনে মিলে আর খুব সাজব সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ আমার তো দিদি যাকে বললাম সাজাতে যাবে তার কাছে না হয় আমরাও সেজে নেব হ্যাঁ তা করলেও হয় তুই তাহলে কথা বলে রাখিস ঠিক আছে যে আমরা দুজনা সাজব দিদি সাজবে হ্যাঁ হ্যাঁ অত তুমি চিন্তা কর না ওইসব নিয়ে আমি কথা বলে নেব আর একটা কথা যেটা জানার ছিলো যে আমাদের যে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 কি কাজ করে গো সে কি কাজ করে আরে আর বলিস না ওতো সেই তোর দুবরাজপুরের block এর block এ চাকরি করে ও যাক খুব ভালো তো তাহলে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 হ্যাঁ হ্যাঁ তুমি ছবি পাঠিও আমি দেখবো একটাই ছেলে তোর বাবা আর মা আর কেউ কোথাও নেই তো ভালোই লাগল সবকিছু তারপর ধর একটু খোঁজ খবরও নিয়েছিলাম কারণ ওখানে দুঃসম্পর্কের কে~ কে থাকে আমার মায়ের তো বলল পরিবারতো ভালোই খারাপ না ছোটর মধ্যে ভালোই পরিবার তার জন্য মা দেখলো ঠিকই আছে যখন দিতেই যখন হবে তখন একটা ভালো যখন ছেলে পেয়েছি তখন দিয়ে দিক এই ভাবে বিষয়টা

হ্যাঁ সেটা ঠিকই করেছে কাকিমা যখন ভালো একটা decision পেয়েছে ভালো একটা ছেলে পেয়েছে তাহলে না করাটাই ভালো সেটাই দি~ দিদির কিন্তু এখন বিয়ে করার কোন পরিকল্পনা ছিল না কিন্তু হঠাৎ করে বুঝতেই পারছিস হয়ে গেল আর মায়েরও তো বয়স হচ্ছে ধর তো দেখল মা ঠিক আছে আর আমার ভাই তো খুব ছোট এখন সেইরকম ওর জ্ঞান বুদ্ধিও হয় নি ও সারা জীবন ছেলে মানুষই থাকবে আর এত বড়ো বিয়েটা যে কি করে পার করবো মায়ের যেমন চিন্তা তেমনি আমরও চিন্তা না না চিন্তা করে কিছু হবে না আহ দাঁড়াও আমি কিছু দিন পরেই তো যাচ্ছি আর তো বেশি দেরি নেই তো আমি যাই তখন না হয় সব মিলে মিলে সবার সমস্ত কাজ হয়ে যাবে তুমি না হয় ভাইকে একটাবার বরঞ্চ বলো তোমার মামাদের সঙ্গে গিয়ে catering এর ব্যাপারটা আর lodge এর ব্যাপারটা একটাবার দেখে নেবে কারণ হচ্ছে

ঠিকই বলেছিস তাহলে একটা কাজ করতে হবে কাল তো আমি ফাঁকাই আছি কালকে ভাইকে নিয়ে গিয়ে এই আমাদের বাড়ির সামনে দুটো ভালো ভালো lodge আছে দুটো lodge তো দেখে নেব প্রথমে যেটা পছন্দ হবে ঠিক মনে হবে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 হ্যাঁ হ্যাঁ তুমি সেটাই করে নিও তাহলে তো খুব ভালোই হয় তো যাই হোক

আর কি বলতো catering এর যেই ব্যবস্থা তুই বললি ও তো আমার ধর আমার মামা করে তো মামার সাথে একদিন বসে কথা বলে নেবো কি কি menu হবে আর কি রকম ধরনের কি সব থাকবে কি কি রাখতে হবে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 হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি একটা বার যখন সময় হবে তুমি সেই জিনিসটা একটা বার করে নিও হ্যাঁ আরেকটা কথা যেটা বলছিলাম তো যেটা হচ্ছে যে দিদি তো ধরো আমাদের মেহেন্দি এইসব তো হবে তো মেহেন্দির সময় দিদি কি পরবে আমি বলছিলাম দিদি যদি একটা খুব সুন্দর দেখে আহ এখন বেরিয়েছে না যে পুরো গলা থেকে পা ভর্তি চুড়িদার গুলো একদম খুব সুন্দর কাজ করা ওই গুলো পরলে কেমন হয় হ্যাঁ ওটা পরলেই ভালো কারণ ধরো মেহেন্দির আগে একবারে দুই হাতে সে তো আর কাজ টাজ করতে পারবে না তাহলে কি হবে একটা হালকার মধ্যে সেই তখন simple একটা

একদমই ঠিক বলেছিস আমি ভাবছিলাম সেটা আমি দিদি কে বলছিলাম phone এ তো তুই একটা এরকম কিছু হালকা রং দেখে তুই তো ফর্সা তো হালকা রং দেখে নিয়ে নিবি আর একটু হালকা ভাবে সাজুগুজু করবি তাহলেই ভালো লাগবে দেখতে আহ আমরা কি পরবো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 আমি কিন্তু অনেকটা মেহেন্দি লাগাব কিন্তু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম তুমিও মেহেন্দি ভোরে ভোরে হাতে লাগবো আমি তো দুই হাতে পুরো ভর্তি ভর্তি করে লাগাব আমিতো পুরো দিদির মতো করে মেহেন্দি লাগাব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 একটা ছোট্ট করে একটা অনুষ্ঠান করা যেতে পারে তুইও নাচ করবি আমরাও দেখব তারপরে তখন আমরাও তোর সঙ্গে যোগদান করবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই নাচ তো করতেই হবে নাচ না করলে আর হয় বিয়ে মানে কথা

ওই গানের নাচটা আমরা সবাই মিলে পুরো সব মেয়েরা group মিলে একটা নাচ করবো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

মজাও হবে আর খুব আমার এখন থেকে তো খুব বেশি একবারে excite হয় যাচ্ছি আমি দেখ কবে দিনটা আসবে আর কবে আমরা এত আনন্দ করবো হ্যাঁ হ্যাঁ সেটা তো ঠিকই excitement তো আছেই কিন্তু এদিক থেকে কষ্টও লাগছে যে দিদি চলে যাবে

আচ্ছা আর একটা কথা বলি main কথাটা বলতে ভুলেই গিয়েছি তোকে আমি সেটা হলো তত্ত্ব সাজাতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি বলব বলব করেই ছিলাম তো ব্যাপারটা হচ্ছে তত্ত্ব যেটা সাজাতে হবে সেটা না আমরাই সাজাবো আমি খুব তুমি তো যেন আমি খুব ভালো হাতের কাজ জানি তো যেই দিনকে আমরা কলকাতাতে যাবো বাজার করতে সেখান থেকে আমরা সব তত্ত্ব সাজানোর জিনিস গুলো আর tray গুলো খুব সুন্দর সুন্দর design এর কিনে নিয়ে আসব ঠিক আছে বেশ তাহলে তাই করবো কারণ ধর আমি একজনের সঙ্গে কথা বলে ছিলাম তত্ত্ব সাজানোর জন্য সে তো অনেক টাকার কথা বলে দিচ্ছে তো আমি দেখলাম না একবার তোকে জিজ্ঞাসা না করে তত্ত্ব সাজাতে যাওয়াটা ঠিক হবে না কারণ তুই জানিস যেহুতু আর আমরা তো বাড়ির এই কজন মিলে ঠিক সাজিয়ে নেব তুই তো থাকবি কোন অসুবিধা তো হবে না হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা কর না আমরা সবাই মিলেই তত্ত্বটা সাজিয়ে দেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আহ যেটা বলতে যাচ্ছিলাম কি দিদির বাড়ি মানে শ্বশুর বাড়ির সমস্ত সব জিনিস কেনাকাটি হয়ে গেছে না সেই গুলোও কেনাকাটি বাকি আছে দেখ গয়নাগাটি গুলো তো সব হয়ে গেছে হ্যাঁ তোর বাকি শুধু জামা কাপড়টাই আছে দশকর্মা আছে আর ধর আমাদের বাড়ির কিছু জনদের কেনাকাটি বাকি আছে যেমন ধর কিছু পাঞ্জাবী কিনতে আছে কিছু শাড়ি কিনতে আছে এই টুকটাক কিছু আছে বাকি সব মোটামুটি তো আগে তো করেই নেয়া হয়েছে সেরকম আর কিছু নেই একটা করলেই হয়ে যাবে

কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি একটা list করে রেখে দাও বরঞ্চ বুঝেছ নাহলে থেকে থেকে কি বলোতো ভুলে যাব দিয়ে তারপর কি হবে এই যা তখন দেখ~ দেখা যাবে যে এটা নিয়ে আসতে ভুলে গেছি ওটা নিয়ে আসতে ভুলে গেছি

ঠিকই বলেছিস একটা সন্ধ্যের দিক করে বসব বসে একটা কাগজে ভালো করে লিখে একটা ফর্দ বানিয়ে নেব যে কোথায় কি লাগবে কটা লাগবে না লাগবে সব কিছু নাহলে ঠিকই সময়ে করার তখন কিছু মনেই পরবে না ভুলেও যাব তখন বিয়ের সময়ে মনে পরবে যে এটা নিতে হত ওটা নিতে হত হ্যাঁ তুমি ফর্দটা বানিয়ে নিও list এর মধ্যে সব কিছু লিখে নিও নিয়ে তারপর না হয় আস্তে আস্তে টুকিটাকি টুকিটাকি যেটা মনে পরবে তখন একটা একটা করে সেই list এর মধ্যে লিখতে থাকবে তাহলেই হবে একদম ঠিক বলেছিস যেটা ঠিক তাহলে ওইটাই করবো আচ্ছা আমি বলছিলাম কি ধর সকাল বেলায় যদি ধর আইবুড়ো ভাতটা তো বাড়িতেই হবে ওটা lodge করছি না মেহেন্দিটা ও বাড়িতে হবে মানে গায়ে হলুদ থেকে বিয়ের আগে পর্যন্ত সমস্তটাই ধর lodge হবে তো গায়ে হলুদে তোর কি color এর হলুদ রঙের শাড়ি পরবি তো হ্যাঁ হ্যাঁ আমি ভাবছি হলুদ রঙের শাড়ি পরবো নাহলে হলুদ রঙের চুড়িদার পরবো চুড়িদার কেন পরবি শাড়ি পরবি সবাই শাড়ি পরলে একটা matching matching হয়ে যাবে না না না কারণ হচ্ছে ব্যাপারটা ধরো আমরা মেহেন্দির দিনকে যদি আহ কি পরবো বললাম চুড়িদার পরবো ঠিক আছে

ও তাহলে মেহেন্দির দিনে যদি চুড়িদার পরি তাহলে বিয়ে তোমার কি বলে হলুদে

হ্যাঁ গায়ে হলুদের সময় শাড়ি পরবো আর না হলে বিয়ের time এ আমরা কিছু একটা পরবো যেটা হচ্ছে লেহেঙ্গা পরবো হ্যাঁ এটা কিন্তু ভালো বলেছিস তাহলে কলকাতাথেকে কিনব ঠিক আছে designer লেহেঙ্গা গুলো একটু অল্প range এর মধ্যেই হয়ে যাবে হ্যাঁ college street এ জান তো একটা না লেহেঙ্গার showroom আছে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

হ্যাঁ আমরা বিয়ের দিনকে লেহেঙ্গা পরবো আর reception এর দিনকে আমরা gown পরবো

না সাজগোজের ব্যাপারটা তো ধরো হ্যাঁ সমস্ত জিনিসতো যেই আমাদেরকে সাজাতে আসবে সে নিয়ে আসবে তো সেটা নিয়ে অত tension করে লাভ নেই আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে তোমার শাড়ি বা লেহেঙ্গা matching এর jewellery গুলো

তাহলে জামাটা নিয়ে গিয়ে সঙ্গে করে নিয়ে গিয়ে matching করে দেখে নেব কোন চুড়িটা হাতে ভালো ভাবে যাবে হ্যাঁ হ্যাঁ সেটাই কিন্তু করবো ওই আমার আমি যেটা জানি যেখানে লেহেঙ্গা পাওয়া যায় ওইখানে নাকি সমস্ত matching করে তোমার আহ jewellery ও পাওয়া যায় তো এক কাজ করবো যখন আমরা লেহেঙ্গা তা কিনব তখন না হয় jewellery গুলোও ওইখান থেকেনিয়ে নেব বেশ তাহলে তাই করবো আর বলছিলাম যে ধর সকাল বেলায় যেহেতু বিয়ের আগের দিন আইবুড়ো ভাতের যে আয়োজনটা করেছি ওইটা কিন্তু ভেবেছি বাড়িতেই করবো তুই যেন সব তুই তো থাকছিসই কোন অসুবিধা সকাল সকাল কিন্তু সমস্ত রান্না বান্না তোকে আমাকে মিলেই করবো ঠিক আছে মানে আমার খুব ইচ্ছা যে দিদি কে আজ মানে এই বার তোকে আমাকে মিলে কিছু রান্না করে খাওয়াব

আর তো তারা কিছু করবে না সেই আগে যেখানে বসে যাওয়ার তারা বসেই পরবে আর সমস্ত ছোটা ছুটি সমস্ত কাজ বাজ কিন্তু আমাদের কেই করতে হবে একদম খুব সুন্দর করে সাজাব আর খুব সুন্দর করে সাজিয়ে মাটির থালাতে খুব সুন্দর করে গুছিয়ে খাবার দাবার গুলো পরিবেশন করে করবো দিদি খাবে দিদি খাওয়ার পরে আমরা তখন অনেক গুলো ছবি তুলব

হ্যাঁ গো হ্যাঁ সব থেকে ভালো যেটা মনে পরলো আমার আমরা না যে দিদির বিয়ের জন্য যে ফুলের মালাগুলো হয় সেটা যখন কলকাতা যাব তুমি তো শুনেছ হাওড়াতে সব থেকে বড় ফুলের বাজার বসবে তো সেই ফুলের বাজারে গিয়ে হ্যাঁ আমরা দিদির বিয়ের জন্য especially সাদা গোলাপ হলুদ গোলাপ লাল গোলাপ দিয়ে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 সেই গুলো কে order করাব আর তোমার চুলে যে জুঁই ফুলের মালা গুলো সে গুলো টাটকা order করিয়ে আমরা আনা মানে বলে দেবো যে আমাদেরকে এই address এ পাঠিয়ে দিতে তখন তারা পাঠিয়ে দেবে বেশ তাহলে তো ভালো কথা বলেছিস কারণ ফুল তো প্রচুর পরিমানে লাগবে ধর বিয়েতে ফুল ছাড়া তো কোনো কিছু হবেই না তো যাক ভালোই হল তবে এই কাজটা তাহলে সেই দিনই সেরে নেব না অন্য দিন আরেক দিন গিয়ে সারতে হবে না না আমরা সেই দিনকেই করে নেব সমস্ত কাজ গুলো যে গুলো সেগুলো সব সেই দিনকেই করে নেব তাহলে কি হবে সেই দিনকে করে নিলে কোন আমাদের আহ মানে সেখানে দিদির আমাদের তো ধরো রামপুরহাটে বিয়েটা তাহলে আমরা রামপুরহাটে যে কোনো একটা ফুলের দোকানে order টা বলে দেবো address টা দিয়ে দেবো যে এই ফুলের দোকানে পাঠিয়ে দিতে তো তখন তারা ওই ফুলের দোকানে ওইটা পাঠিয়ে দেবে কারণ ধরো ফুলে~ ফুল যদি আমরা বাড়িতে রাখি তাহলে তো আমার সেরকম যত্ন করে রাখতে পারবো না আর ফুলের দোকানে যদি তারা রাখে তারা কি হয় খুব যত্ন করে ফুল রাখে বেশ তাহলে তাই করবো

হ্যাঁ তোমার যারা বাইরে থেকে বন্ধু বান্ধবীরা আসবে তাদের কে তুমি card গুলো এখনই by post করে দেয় কেন হচ্ছে তাদেরকে phone এ বলাটা ঠিক দেখাবে না বুঝেছ তাদেরকে তুমি card এ by post করে দাও আর তোমাদের~ তোমার যে কাছেপিঠে বন্ধু বান্ধবীরা যারা আছে তাদেরকে তুমি phone এ একটা video তৈরী করে পাঠিয়ে দেবে আমি তোমাকে একটা খুব সুন্দর আমরা খুব মিষ্টি video বানিয়ে দেবো তুমি সেগুলো না হয় তোমার বন্ধুদেরকে পাঠিয়ে দিও

হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা কর না তুমি একদম tension free থাকো তুমি সমস্ত কাজ হয়ে যাবে ঠিক আছে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

মাকে যাই বলি আর দিদি কে phone করে একটা বার সাজা গোজার প্রয়োজন সাজানোর ব্যাপারটা বলে নেই বুঝলে অনেক্ষন কথা হলো তোমার সঙ্গে ভালোই লাগল বেশ অনেক দিন পর কথা হলো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 ঠিক আছে বেশ চল রাখছি বুঝলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সালটা ছিলো দু'হাজার কুড়ির শেষ এবং দু'হাজার একুশের শুরুর দিকে। প্রথম school জীবন থেকে। বিদ্যালয় জীবন শেষ করে মহাবিদ্যালয়ের জীবনে পা দিই এবং দশ বারোটা বছর বিদ্যালয়ে কাটার পর মহাবিদ্যালয়ে যাওয়ার একটা আনন্দ ছিলো আবার কোথাও একটা অস্বস্তি। বিদ্যালয়ে থাকাকালীন অবস্থায় মনে হতো,

বিশেষ করে মহাবিদ্যালয়ে যখন যাই, তখন মহাবিদ্যালয়ে বিদ্যালয়ে থাকা কালীন যখন দাদা-দিদিরা মহাবিদ্যালয়ে যেতো, তখন মনে হতো যে আমরা কবে যাবো? আমরা কবে এত বড় হবো? আমরা বাসে করে আমরাও যাবো! ভাবলাম একটা আলাদা রকম একটা মজা হয়। তো এই হাঁটা পথে বিদ্যালয়ে যাওয়া থেকে, বাসে করে মহাবিদ্যালয়ে যাওয়া জীবন আমাদেরও শুরু হলো। প্রথম দিন মহাবিদ্যালয়ে গেলাম চারপাশটাই যেনো অচেনা। চারপাশটায় সবকিছু আছে, চারিদিকে গাড়ি, বাস, লরি নানা রকম। এতো বিরাট কিছু বাড়ি! building এবং চারপাশটা গাছ অনেক অচেনা মুখ! অচেনা, বন্ধু-বান্ধবীরা অচেনা। এই যে চেনা বন্ধু -বান্ধবী সব যেনো অচেনা হয়ে গেলো। কেমন বিচ্ছিন্ন হয়ে গেলো যে যার পথের মতো চলে গেলো। পথেই চলে গেলো সন্ধান করতে। কেউ কোনো কাজ, কারোর বিয়ে হয়ে গেলো। নানান পথে তারা চলে গেলো। তো মহাবিদ্যালয়ে যাওয়ার পরে শুরু হলো নতুন এক জীবন। মহাবিদ্যালয়ে যেতাম সকাল সকাল বাসে করে এবং নিজেদের চিনতাম না বসতাম এবং শুরু হতো আমাদের class এক ঘণ্টা টানা class আসতেন। প্রথম দিন শিক্ষক শিক্ষিকারা সকলের নাম জিজ্ঞাসা করেছিলেন।

যে এই সময় class টা হতো, ওই সময় ওই class টা হতো, ভীষণ ভীষণ মনে পড়তো। তো তারপরে যেনো কখন আস্তে আস্তে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উম জায়গায় মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বসিয়ে দিলাম। ওনারও উম মানে অচেনা। মিশতে মিশতে মিশতে মিশতে খুব চেনা হয়ে গেলো এবং ওনারও খুব স্নেহশীল খুব ভালো এবং আমাদের খুবই যত্ন সহকারে পড়াতেন বন্ধুর মতো মিশতেন এবং উম কখনও মনে হতো না যে উনারা শিক্ষক শিক্ষিকা। সকল বিষয়ে সাহায্য করতেন যে কোনো বিষয়ে। এবং মহাবিদ্যালয়ে যে পড়ার room ছিলো, পড়ার ঘরে আমরা পড়তাম লাইব্রেরি ছিলো সেখানে আমরা বই নিতাম। অনেক সময় শিক্ষক শিক্ষিকারা যেখানে ছিলেন সেই office room এ গিয়েও আমরা তাদের সাথে গল্প করতাম। তো ওনারও আমাদেরকে ডেকে পাঠাতেন। তারপরে শুরু হলো অনেক চেনা~ অচেনা বন্ধু থেকে চেনা বন্ধুত্ব হয়ে ওঠা, যাকে চিনতাম না। হ্যাঁ, মহাবিদ্যালয়ে একসাথে থাকতে গেলে তো বন্ধুত্ব হতেই হবে, আপনা-আপনিই সব বন্ধুত্ব হতে লাগলো। বন্ধুত্ব হওয়ার পরে দেখতে পারলাম যে প্রথম প্রথম মনে হতো যে, মহাবিদ্যালয়ে উম যে বন্ধু-বান্ধব উম সেটা ঠিক বিদ্যালয়ের বন্ধু-বান্ধব এর মতো হবে না। সব থেকে ভালো বন্ধুত্ব হয়েছিলো যে বান্ধবীর এবং মহাবিদ্যালয়ের সামনে একটি বড় খেলার মাঠ ছিলো সেখানে বন্ধু-বান্ধবরা মিলে

ভুল ত্রুটি হলেও উম madam আমাদেরকে ধরিয়ে দিতেন, যে তোমাদের এখানটা ভুল হয়েছে।

এবং অনুষ্ঠানের উম পূর্বে শিক্ষক শিক্ষিকাদের পরিচালনা করা হয়ে, এবং সেই শিক্ষক শিক্ষিকারা নিজেদের আমাদেরকে ডাকতেন, মঞ্চে উঠে অবগত করতেন উম এর শিক্ষক শিক্ষিকারাও উম নিজেদের অনেক রকমের হাসি মজার গল্পও আমাদের সাথে এর মানে বলতেন, আমাদেরকে শোনাতেন। যাতে আমাদেরও একটু ভালো লাগে আমরাও একটু বন্ধুত্বের মতো মিশি এবং উম কখনও মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উম মানে রাগী রাগী প্রথম প্রথম মনে হতো, কিন্তু পরে বুঝলাম যে উনারা কেউই রাগী নন। সকলেই খুব বন্ধুত্বপূর্ণ আমাদের সাথে মিশতেনও বন্ধুত্বপূর্ণ ভাবেই। কোনো সমস্যা হলেই উম এর উনাদেরকেই আগে বলতাম এবং জানো উম মানে

এখান থেকে প্রতিযোগিতা আয়োজিত হতো। ক্রীড়া প্রতিযোগিতা বা কোনো বিদ্যালয়ে magazine হবে magazine বেড়োবে, সেই বিষয়ে আমরা সব বিষয়ে অংশগ্রহণ করতাম এর প্রতিযোগিতা হলে সেখানে অংশগ্রহণ করতাম এবং কিছু না কিছু পুরষ্কার নিয়েই আসতাম। তো এভাবে জী~জীবন ভালোই কাটছিলো। উম যেহেতু ভালো পড়াশোনা করতাম, তো শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মানে শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে নিয়ে অনেক জায়গায় ভ্রমণেও যেতো। মুর্শিদাবাদ এরকম অনেক স্থান আমরা ভ্রমণ করেছি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সকলে এবং উম সেখানে হাসি মজা মধ্যে গান গাওয়া, উম মজা কোরে শিক্ষক শিক্ষিকারা যেন আমাদেরই বন্ধু-বান্ধবী মতো। মানে শিক্ষক শিক্ষিকাদের বন্ধু-বান্ধবীর। বন্ধু-বান্ধবী তৈরি হয়েছে আমাদের বন্ধু-বান্ধবীদের খুব প্রাণের বন্ধু যাদেরকে আমরা বলি তো বন্ধুদের উম সাথেও অনেক ছবি আমরা নিজেদের~ নিজেদেরকে উম উম নিজেদের ভালো লাগবে এবং সেই ভালো লাগা থেকেই হয়তো গাছে হাত দেবে না, তো দূর থেকে দেখতাম, মনে হতো যে যদি ওই ফুলটা নিতে পারতাম খুব ভালো হতো। যদি ওই গাছটা আমরা দেখতে পারতাম ফুল তাহলে ভালো হতো। কিন্তু ওই গায়ে লেখা আছে, যে উম হাত দেয়া যাবে না। তো দেওয়া যেতো না। তো দূর থেকেই দেখে মনে হচ্ছে মানে দূর থেকেই মনে হতো যে না ফুলটা বোধহয় ছিলো এরকম, স্পর্শটা হয়ত এরকম। এক একটা ফুলগাছ এক একটা ফুলকে এতো সুন্দর দেখতে লাগতো! এবং

আমাদের খুব ভালো লাগার পরিমাণ জানি না। এবং উম এবং তারপরে হচ্ছে college এর উম যারা দিদি দাদারা ছিলো তাদেরকে~তাদেরকেও কিছু ভুলত্রুটি হলে মানে শিক্ষক শিক্ষিকাদের আগে ওদের কাছে যেতাম, কারণ জানি যে ও~ ওরা আমাদের থেকে অনেক বড় আমাদের থেকে অভিজ্ঞ, এভাবেই দেখি। উম তো উনাদেরকে শিক্ষক শিক্ষিকারা খুব ভালোবাসতেন। উম কোনো কিছু বিষয়ে সবার আগে ওদেরই ডাক পড়তো এবং আমরাও কোনো অসুবিধায় পড়লে আগে তারপরে এই রকম ভাবেই জীবনের~জীবন শুরু হয়য়।